এবং অন্যান্য মানুষদের বসার জন্যও এই পার্ক -এ অনেক বেঞ্চ রয়েছে।

এটি একটি রাস্তার ছবি এবং এখানে দেখা যাচ্ছে প্রচুর ধরণের গাছপালা রয়েছে এবং কিছু ধরণের ফুল ও রয়েছে।

এবং এই স্টেশন এ চারটি করে ট্রেন একত্রে আসতে পারে।

এটি একটি-ই মাছের ভেরি এখানে কৃত্তিম উপায়ে বিভিন্ন ধরণের মাছ চাষ করা হয়।

এবং এই পিকনিক স্পট -এর পেছন দিকে অনেক বড় জঙ্গল আমরা দেখতে পাই ।

এই মাঠটি অবস্থিত ঝাড়গ্রাম এ।

মূলত ছবিটি গ্রীষ্ম কালে তোলা ফলে ব্রিজ এর নিচের নদীটিতে জলের পরিমান অনেক কম।

যেমন মোবাইল -এর দোকান জামা কাপড়ের দোকান এবং ব্যাগ -এর দোকান।

কি একটি কলেজ এর ছবি এই কলেজ টি অবস্থিত ঝাড়গ্রামে।

এটি একটি বাদ্যযন্ত্র সংগ্রহশালা এই সংগ্রহশালায় দেখা যাচ্ছে প্রাচীন যুগের ব্যাবহৃত কিছু অত্যাধুনিক বাদ্যযন্ত্র একত্রে সংগ্রহ করে রাখা আছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে কিছু ছেলে ক্রিকেট খেলছে।